কলকাতাতে অবস্থিত একটি ধোপাদের কর্মস্থল দেখতে পাচ্ছি আমরা এখানে বেশিরভাগই।

একটি দোকান দেখতে পাচ্ছি আমরা এখানে-এ। যে দোকানটিতে চিপসের প্যাকেট ঝুলানো অবস্থাতে আছে। আমরা এখানে একটি সাইকেল - ও দেখতে পাচ্ছি।

কলকাতাতে অবস্থিত এই জিম সেন্টার টি খুবই উন্নতমানের একটি জিম সেন্টার ।